এখানে একটা বর দাঁড়িয়ে আছে। এটা বরটা এরম টাকলা কেন আমি জানিনা।

অনেক গুলো ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা লাইট আছে।

প্রমোশন দিচ্ছে অ্যাওয়ার্ড দিচ্ছে সবাই মিষ্টি খাচ্ছে জুস খাচ্ছে এখানে একজন সাদা জামা পরে দাঁড়িয়ে আছে একজন নীল জামা পরে দাঁড়িয়ে আছে।

আর মেয়েটাও খুব সুন্দর ভাবে অ্যাওয়ার্ড নিচ্ছে আর এইটা একটা খুব সুন্দর অফিস । যেখানে চারিদিকে সুন্দর সুন্দর সাদা সাদা লাইট জ্বলছে ।

এটা একটা গাড়ির শোরুম যেখানে বাইরেটা সুন্দর করে সাজানো আছে। ভেতরে অনেক গুলো কাঁচ আছে। একজন বাইরে থেকে ছবি তুলছে। যার--